একজন মানুষ ঢুল নিয়ে বেজাতে বেজাচ্চে।

একজন মানুষও মোবাইল দিয়ে ফটো তুলছে।

বাড়িটির সামনে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে।

এই গরের অইন্য এক সাইটে কয়েক রকমের গাড়ির টায়ার এবং--

এবং ওনার পেছনে একটি চেয়ারও আছে।

এদিকে সূর্যটি লাল হয়ে বের হচ্ছে দেখা যাচ্ছে।

এই ছবিতে দেখা যাচ্চে যে এদিকে একটা রাস্তা যাচ্চে।

একানে একধর্মাবলম্বী লোকের মানুষগণ তারা ধর্মের প্রার্থনা করছেন।

এই সুইমিং পুঙ্গে দুইটা শিশু সাঁতার কাটছে।

কারেন্টের ওয়ার জলের বোতল বেগ ইত্যাদি রাখা আছে।

এটি হলো একটি লাইব্রেরি এখানে বিভিন্ন ধরনের বই খাতা ইত্যাদি রাখা আছে।

এখানে কয়েকজন মানুষ দেখা যাচ্ছে একজনের হাতে ঘড়ি রয়েসে।

একানে বন্ধনব্যাংক রয়েছে সাথে বন্ধনব্যাংকের এটিএমও রয়েসে।

একানে একজন মানুষ উম ব্যাঙ্কের দিকে তাকিয়ে আসেন দেখা যাচ্ছে একানে কয়েকটি বাইক রয়েসে ।

এই অফিসের সামনে কয়েকটি বাইক রাখা আছে।

এই অফিসের পিছন থেকে বড় বড় গাছ দেখা যাচ্ছে।

এবং এই জিম সেন্টারে কয়েকটি বাল্ব এবং ফ্যান ও দেকা যাচ্ছে।

এই হোটেল -এর সামনে দুইজন পুরুষ মানুষ দেখা যাচ্ছে এই হোটেল -টি--

এটি হল একটি পড়ার জায়গা একানে একজন টিচার সাত্রদেরকে পড়াচ্ছেন হোয়াইট বোর্ডে হোয়াইট বোর্ডের উপরে বাল্ব রয়েচে।

ওরা সব চেয়ারে বসে মনোযোগের সাহিত পড়াশুনা করছে।

এটি একটি মেডিকেল হল একানে নীসে কার্পেট ফ্যালানো আসে।

এখানে একটি মূর্তি রাখা আছে।

মূর্তিটির উপরে কয়েক রকমের মালা দেওয়া আছে।

এবং এই গরটির পিছনদিকে আরেকটি গর দেখা যাচ্চে।

বিল্ডিংয়ের উপর দেখি একটি ব্যানার টাঙানো আছে।